এই জায়গাটাতে একটা স্কুল আছে স্কু-লে-এর মাঠেই খেলাধুলার মাঠেই মানে স্কুলের মাঠটাতে একটা-নেই চারটা মেয়ে আছে মেয়ের ছবি এঁ-কেছে ছবি এ-কে দেখিয়েছে।